ছবিটিতে লক্ষ্য করা যাচ্ছে একটি চলচিত্র সমিতির অফিস যেটার দরজাটা ছবি দেওয়া আছে এবং দরজার ওপরে এই চলচিত্র সমিতি একটা --

এই ফাদার আর একটি লোকের সামনে পতাকা উত্তোলন করা হচ্ছে এবং সেখানে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছেন।

প্রত্যেকটি মানুষ তারা তাদের নিজেদের মতো করে সময়টিকে উপভোগ করছেন ।